গেট -এর বাইরে দুটো গাড়ি এবং একটি সাইকেল রাখা রয়েছে এবং বাইরে দুটো গাছ দেখা যাচ্ছে ।

গঙ্গার সাইড -এ একটি নৌকো দাঁড় করানো রয়েছে গঙ্গার অনেকটা দূরে কিছু গাছপালা দেখা যাচ্ছে এবং গঙ্গার সাইড -এ একটি ব্রিজ দেখা যাচ্ছে ।

লোক দাঁড়িয়ে আছে এবং ।

তার পাশেই কিছু নানান রকমের যন্ত্রপাতি দেখা যাচ্ছে খড় দেখা যাচ্ছে।

তারপাশে কিছু ফ্লাট দেখা যাচ্ছে ।

এই রাস্তার ওপরে দাঁড়িয়ে আছে তার পশে একটি বাইক আছে ।

এবং চারচাকার পাশে একটি উ হাতির মূর্তি ।

কিছু লোক রয়েছে এবং এবং একটি সাইকেল রাখা রয়েছে টাওয়ার পাশেএকটি ফ্লাট আছে ফ্ল্যাটের ওপরে একটি গাছ রয়ে গাছ দেখা যাচ্ছে ।

এখানে দেখা যাচ্ছে যে অনেক গুলো গাড়ি আছে ফ্লাট আছে খোলা আকাশ ।

মেঘ দিয়ে ঘেরাও রয়েছে নিচে ঘাস ও দেখা যাচ্ছে চারিদিকে গাছপালা ভরে গেছে এবং বাইরে ।

রয়েছে এবং সেখানে নানান ধরণের আইটেম দেখা যাচ্ছে সেখানে লাইট জ্বলছে সেখানে ।